এখানে মেয়েদার কুর্তি আছে কুর্তি কালারগুলো হচ্ছে রেড কালার গ্রীন কালার ব্ল্যাক কালার ।

এই সবজি বাজারে মানুষগুলো বাজার করতাসে বড় বড় সাতী আসে।

আর সবজি আসে কাঁটাল আসে আর কাঁসা মরিচ আসে লাউ আসে টমেটো আসে।

আর জঙ্গলের গাসগুলোর কালার হচ্ছে সবুজ কাল --

এই এটিএমে টাকা তোলার জন্য মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে।

কয়েকজনের চেহারা গ্লার কয়েকজনের চেহারা দেখা যায় এর সাথে--

মানুষগুলো দাঁড়িয়ে আসে ছাতি মাথায় দিয়ে আসে।

বিল্ডিং গরের চালটি টিন এর আরস এর সামনে গাসগুলো আচে।

এই ফটোটে আমি দেখতাসি একটা খেলাধুলা করার মাঠ।

এই মাঠের সাইড -এ দি বড় বিল্ডিং আসে গাসপালা আসে ও বিল্ডিং এর বাউন্ডারি টা হচ্ছে সাদা আর রেড কালার কম্বিনেশন ।

ভেজিটেরিয়ান শপি করে লেখা আসে তে এই লেখার ল সাইটে--

এই দোকানের ভিতরে জলের পাইপ আসে।

আমি এই ফটোতে দেখতাসি স্কুটি আর বাইকের শোরুম একটা এখানে চেয়ার আসে মানুষ আসে মানুষের চেহারাগুলো ব্লার ।